হ্যাঁ সাবধানে থেকো। হ্যাঁ তুইও সাবধানে থাকিস কাকু কাকিমাকে বলিস mask টাস্ক পরে একটু বাইরে টাইরে যেতে।

আহ হ্যাঁ হ্যাঁ ঠিকাছে বেশ। ঠিক আছে বেশ রাখছি রে হ্যাঁ? ভালো থাকিস।

মা গোহ। যদি ফোন করার ইচ্ছা হয়, and join করার ইচ্ছা হয়, details জানার ইচ্ছে হয়, তিনটে number join আহ করার জন্য ফোন করতে পারেন। ঠিক আছে? join করার জন্য phone join করতেই হবে এমনি না। ফোন করে details টা জানতে কোনো অসুবিধা নেই। ফোন করুন, পারলে join করুন, আপনার জন্য trust me help হবে। একশ ত্রিশ টাকা নেয়ার কথা বলছি, student এর জন্য। এটা আপনাদের কিন্তু extra advantage যেটা কিন্তু হবে না। right remove করে হচ্ছে patient তার পরে disciplined এই তিনটে জিনিস হয়ে গেল stock market এর। এইবার আপনাদের আমি যদি বলি যে, stock market থেকে লোকে এরকম না যে, আমার কাছ থেকে দশ হাজার টাকা আছে, তাই আমার কাছে দশ হাজার টাকা আছে এটা যত তাড়াতাড়ি সম্ভব double তো করতেই চাই। কুড়ি হাজার টাকা করতে চাই, কুড়ি হাজার টাকা করতে চাই। ব্যাংকে রাখলে তো এক লাখ এক লাখ টাকাটা দশ হাজার টাকাটা দশ হাজার পাঁচশ টাকাই হবে না এক বছর পর। তো এই জিনিসটা যদি কেউ করতে চায়, তো আমি বলবো stock market এ পাক্কা এক বছরে double করা বা দু বছরে double করা তেমনি বড় ব্যাপার না। আপনারা যদি trading করেন, হ্যাঁ, long term investment তো হয়েই যেতে পারে, বা power compounding আলাদা ব্যাপার সেটা আস্তে আস্তে আমরা এক করে জিনিসটা জানবো। কিন্তু টাকা double করা কিন্তু এখানে এমন কিছু ব্যাপার না, আপনারা যদি ঠিকঠাক mind set নিয়ে trading করেন। মানে কি? আমি just বলছি, hundred percent করে বছরেই দেন। বছরে hundred percent return মানে টাকা double এখন তাহলে এটা ভাগ করি, সাড়ে আট percent return হচ্ছে মাসিক ব্যবস্থা। তো মাসে সাড়ে আট percent return, এটা income কিন্তু এমন কিছু বড়ো কথা না। right? এটা আপনারা বুঝলেন। এবার আপনি বলবেন, এক বছরে এই দশ হাজার টাকাটা কুড়ি হাজার করে কি হবে? আমি আবার যে জিনিসটা বললাম, patience patience কি হবে? এবার আপনি জানতে চাইবেন কি হবে? তো আমি board টা clear করি তারপরে আমি পুরো আমি ই each and everything বোঝাচ্ছি। OK so যারা প্রতি বছর double করে কি হবে? ঠিক আছে? এবারে আপনি বলবেন, দশ হাজার টাকা সবার কাছে ninety percent আমি ধরে নিচ্ছি আছে। ঠিক আছে? এইবার, এইবারতো first year ঠিক আছে? ধরুন এটা এটা first month এক দিনে, প্রথম আপনি যেভাবে trading করে এলেন কুড়ি হাজার বলুন। ঠিক আছে কুড়ি হাজার twenty কে হয়ে গেল হচ্ছে এক বছরে। এক বছর one year ঠিক আছে? second year এ second, third, fourth, fifth, sixth, seventh, eighth, nineth

দশ বছরের mind set নিয়ে চলুন, যে দশ বছর আমি এখানে just time দেব। second বছর আবার double করলেন, চল্লিশ হাজার হলো। চল্লিশ হাজার হলো চল্লিশ হাজার হলো। তিন নম্বর বছরে আশি হাজার হলো, তিন নম্বর বছরে কত হলো, আশি হাজার। আশি হাজার হলো। চার নম্বর হোক। চার নম্বর বছরে কত হলো? one point six লাখ। আশি হাজারের ডবল one point six লাখ, এক লক্ষ ষাট হাজার। পাঁচ নম্বরে হচ্ছে three point two লাখ, ছয় নম্বর বছরে six point four লাখ, সাড়ে ছয় লক্ষ টাকা।

ষোলো কোটি, পনেরো নম্বর বছরে thirty two crore, ষোলো নম্বর বছরে fifty four crore, সতেরো নম্বর বছরে হচ্ছে একশো কোটি টাকার বেশি। তার মানে বুঝতে পারছি, আপনার বয়স যদি তিরিশ বছর হয়, তাহলে সাতচল্লিশ নম্বর বছরে আপনার দশ হাজার টাকা এর পরে একশো কোটি টাকার ওপরে হতে পারে। শুধুমাত্র টাকা trading করে double করে, just double করে মাসে না ছয় মাসে না এক বছরে, এক বছরে double করা সত্যি কোনো ব্যাপার না, সাড়ে আট percent return এই একশো কোটি টাকা হতে পারে আপনার যদি কুড়ি বছর বয়স থেকে সাঁইত্রিশ বছর বয়সে, আর কি চাই? একশো কোটি টাকা। সতেরো বছর পরে যদি এই একশো কোটি টাকা এক কোটিও হয়, চলে আসুন। right চলে আসুন। তো এর জন্য কি চাই? patience চাই, discipline চাই, সবথেকে বেশি কোন জিনিসটা চাই সবথেকে বেশি যেটা এই বার যেটা ছাড়া এই জিনিসটা হবেই না। কি চাই? comment করে বলতে হবে আপনারা কি চাই? ঠিক আছে। pause করুন ভিডিওটা, আপনারা আহ আপনাদের জন্য ten second time দিচ্ছি। ঠিক আছে? এখন শুরু হচ্ছে আপনার comment করুন। কি চাই? আপনার দেখবেন যে আপনারা কজন ঠিক আছেন। ঠিক আছে? অনেকেই করবেন ঠিক আছে? কি চাই? সবথেকে বেশি কি চাই? patience কাণ্ডটা হয়ে গেল। বিরাশ মিনিট সবচেয়ে knowledge আমি বার বার বলছি knowledge gain বিনা বিধান বলে আপনি ভালো ইঞ্জিনিয়ার হতে পারবেন না, without knowledge আপনি তিরিশ বছর পর ভালো ডাক্তার হতে পারবেন না। তাহলে without knowledge আপনি stock market এ কোটিপতি কি করে ভাবছেন যে হবেন? তাই না? কি করে ভাবছেন একদিনে হয়ে যাবেন? তো আপনাকে শিখতে হবে and পর থেকেই যদি শিখেন second in হচ্ছে knowledge এর পর এই knowledge টা যদি practice practice যদি করেন আর knowledge যদি paid করেন অবশ্যই ভালো জায়গা থেকে paid knowledge না ভালো জায়গা থেকে knowledge পেয়ে practice করলে আপনার life এ আর কিছু করতে হবে না because job না করে bussiness হবে এই এই এই ব্যক্তিটার job না করে, business না করে কিন্তু পৃথিবীর এখন দশটা richest ব্যক্তির মধ্যে আছে। পৃথিবীর দশটা richest ব্যক্তির মধ্যে আছে, যিনি মোটে আটশো ছত্রিশ টাকা ইন্ডিয়ান রুপি বলছি আমি, ইন্ডিয়ান রুপি আটশো ছত্রিশ টাকা, তখনকার বেলাকার দিনে কুড়ি হাজার টাকার মতো হতো, তো কি ভাবতে পারেন আজকেরকার দিনে কুড়ি হাজার টাকা দিয়ে শুরু করেছিল মহেন্দ্র পৃথিবীর ধনী ব্যাক্তি, দশটা ধনী ব্যক্তির মধ্যে একজন হচ্ছে ওয়ারেন বাফেট। right তো এটা হচ্ছে stock market এর আমি একটা ফান্ডা বলতে পারি, বছরে double এই হিসেবে বছরে double করার জন্য কি করতে হবে? একটা জিনিস হচ্ছে trading আছে stock market এখন cryptocurrency চলে এসেছে, crypto wallet, ঠিক আছে? অনেক জিনিস আছে। trading crypto এই জিনিসগুলো আছে। তা এই জিনিসগুলো হচ্ছে knowledge আমরা একেকটা করে হালকা হালকা হালকা intermediate knowledge আমরা নিয়ে আসবো আপনাদের কাছে। কিন্তু যদি আমাদের guidance আপনারা যদি কেউ করতে চান, আমরা কি কি secret সব secret তো এখানে ফলো করার বলা যায় না। তো আমাদের secret on fusion option interact সব কিছু contract করুন আমাদের। আজকেই contract করুন, সপ্তায় আমরা আপনার জন্য appointment ready আর এই জিনিসটার বাঙ্গাল তো একটা হতে চলেছে। এটা আপনার revolution আসতে চলেছে। আরকেএস গ্রুপ, just নামটা release করেছে। এই নামটার জন্য হচ্ছে সায়নদীপ কৌশিক বলছিলেন বলছিলো পরে release করতে পারতি। আপনারা যেহেতু আমার family তাই release আপনাদের সাথে করে নিলাম। এই জিনিসটা আমরা কি আজকের থেকে এক মাস পরে আপনাদের কাছে আরো reveal করবো and এই episode গুলো আপনাদের আরো চাই কি না? তিনটের মধ্যে একটা হচ্ছে দের আহ একাউন্ট কি করে খুলতে হয় সেটা আহ আপনাদের

তাহলে আমি stock market এই জিনিসটা আপনাদের ভালো লাগছে কি না, আরো future এরকম ভিডিও আনতে চান কিনা, এটা continue করবো কিনা, এটা হচ্ছে number two number three এই অবধি যদি আপনি ভিডিও দেখে থাকেন আপনার আপনারা আমার জন্য সত্যি আমার কাছে খুব special আপনি আমাদেরকে যত তাড়াতাড়ি কুড়ি মিনিটের ভিডিও, পঁচিশ মিনিটের ভিডিও, আপনাদের মধ্যে জুনুন না থাকলে, একটা আগ না থাকলে দেখবেন না। ঠিক আছে? তো আপনারা stock market এ এগিয়ে যাওয়ার জন্য এসেছেন আর life এ এগিয়ে যাওয়ার জন্য এসেছেন। যদি দেখে থাকেন তাহলে দিল সে thank you so much and all love you guy আপনারা যদি এই episode টা দেখে থাকেন, নিচে একটা comment করুন, আমি এই অবধি দেখেছি। সবার নাম আমি এক এক করে দেখবো reply দেবো। সবাইকে thank you করবো। এবং সবার নাম আমার মুখস্ত হয়ে যাবে আহ at least যে এনারা ভালো students and এরা যদি life এ কিছু করতে চায়। may be পরে আপনার নামটা মনে থাকলে, আপনি কি করছেন, আপনাকে আমি হেল্পও করে দিলাম। right and এটা রেডি হলে আমরা এক মাস পর করবো। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রাখবেন অনেক কিছু আসতে চলেছে। আপনারা কিন্তু এখন এগারো হাজার সাবস্ক্রাইবার আছে। এক বছর পরে এটা এক লাখ কি one million হয়ে যাবে।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

আল্লাহ হাফিজ